কারণ আসলে আমার যাতায়াত যেই মানে অ্যাঁ area দিয়ে সেই area দিয়ে আসলে metro rail এর কিছুই আমি পাই না, বুঝিও না যে কিছু একটা হ~ আসছে. আর ধরেন ইসের একটু jam ট্যাম এখন পাইছি কয়েকদিন বেশি যে ইস্তেমাতটা শেষ হইল. ইস্তেমার মধ্যে একটু আমরা একটু কষ্ট করছি, jam টাম ছিল, এই side টা তে. আবার বাণিজ্য মেলাও তো শুরু হইসে, গেসেন নাকি মেলায়? না, যাওয়া হয় নাই. গেছিলেন নাকি? না, না, এত দূরে কে যাবে বলেন শীতের মধ্যে.

হ্যাঁ হ্যাঁ ঢাকার বাইরে তো. দূর আছে মোটামুটি ভালোই.

উত্তরবঙ্গে তো যাওয়া হয় বুঝছেন? আমার তো মানে পরিবার আছে উত্তরবঙ্গে, যাই আমি. অ্যাঁ মানে আমার মানে দাদা দাদি মৃত্যুর পরে regular যাওয়া হয় না, তাও মনে করেন তিন চার বছরে যাওয়া হয় একবার. উম এবার চলে আসেন দেখেন কী পরিমান ঠান্ডা. আরে ঠান্ডার সময়ে উত্তরবঙ্গে যাওয়া আর বইলেন না, যেমন গরম আপনাদের তেমন ঠান্ডা. একদম মানে শরীল আর শরীল থাকে না গরমের সময় গেলেও ঠান্ডার সময় গেলেও. হম.

দেখলাম, একটা একটা report দেখলাম বুঝছেন? ইসে ইস্তেমায় নাকি অ্যাঁ মানে বদনা পানি বিক্রি হইসে উজুর বদনা মানে উজুর, উজুর পানি বিক্রি হইসে per বদনা বিশ টাকা করে, দেখছেন?

কী বলেন আমি তো এ খুব মজা পেইছি এই খবর দেইখা, মানে ওইযে facebook এ কি দেখলাম আরকি কে~ কয়েকটা অনেকগুলোই দেখলাম news portal অ্যাঁ cover করসে even বড়ো বড়ো যে news channel গুলা এগুলাও দেখলাম যে এই করসে, এই news টা. অঃ প্রতি বদনা পানি হচ্ছে বিশ টাকা. এখন কি গরম পানির ব্যবস্থা করসে কিনা সেটা বলতে পারলাম না. কিন্তু দেখলাম যে পানি বিক্রি হইতেসে. এই হচ্ছে

কী করবেন বলেন? এটা একেবারে অ্যাঁ অ্যাঁ হাস্যকর হলেও এটাই কিন্তু সত্য. আপনাদের gas ট্যাস থাকে নাকি? মানে এমনি cylinder use করেন না? হম আমাদের তো ইয়ে আনে gas এর cylinder. ও আচ্ছা আচ্ছা. হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো cylinder. তালে সেদিক দিয়ে তো আপনারা এখন সুবিধায় আছেন অ্যাঁ ওই হিসেবে করলে কিন্তু ভাই ঢাকার থেকে ঢাকার বাইরের মানুষ দেখি অ্যাঁ ভালো আছে. কেন ঢাকায় আবার কী হইলো? ঢাকায় তো ভাই gas ই থাকে না. উম মনে করুন দুপুরের ভাত খাইতে খাইতে বিকেল চারটে পাঁচটা বাজে. এত সমস্যা, আল্লা. খুব সমস্যা, খুব সমস্যা. gas চইলা যাবে একদম সকাল দশটায়, আসবে সাড়ে তিনটায়, এভাবে চলতেছে. তো রান্না, ওই রাতে? রান্না বিকালে, বিকালের রান্না খাইতে খাইতে মনে করেন সন~ দুপুরের ভাত সন্ধ্যায় আবার রাতের ভাতটা খাওয়া হয় মোটামুটি. আবার পরের দিন অ্যাঁ ঐভাবেই চলে, মানে routine এর কোন ঠিক নেই আসলে.

তা তো মন~ মোটামুটি ভুলেই গেছি. হম, আমরা এইদিকে ঠান্ডায় হচ্ছে যে অ্যাঁ সমস্যা আছি, আপনারা দেখা যাচ্ছে যে খাবারের সমস্যায় আছেন. খালি সমস্যা আর সমস্যা. পানিও তো, ঢাকার maximum এ~ area তে তো দেখি যে পানিও খুব দূষিত. Arbi আমাদের ওরকম সমস্যা নাই কিন্তু অ্যাঁ দিয়া যেমন দিন দেখতেছি মনে হয় না সেদিনও দূরে আছে আর. ওই ঢাকার পানি খাইতেই আমার জানি কেমন লাগে.

পানি তো খাওয়া কোনভাবেই সম্ভব না, কি যে বলেন একদিন খাইলে মনে হয় আর মানে hospital bed থেকে direct মানে আল্লাকে প্যায়রা হয়ে যেতে হবে. এমন অবস্থা মানে কাঁচা পানির. এছাড়া তো ধরেন মানে অ্যাঁ filter ছাড়া বা ওই এখন তো pure it use করে তারপরে electric filter যেগুলা ওই যে automatic এগুলার পানি ঢালাঢালির কোন ঝামেলা নেই সেগুলো use করি কিন্তু অ্যাঁ ফোটানো পানি তো ছাড়া আসলে খাওয়া একদম মানে যাবেই না কোনোভাবেই সম্ভব না. এই pure it আর কতজন use করে দেখেন.

হ্যাঁ হ্যাঁ সেটাই, না তাও এখন আসলে মানুষের অ্যাঁ উপায় নেই বুঝছেন. অ্যাঁ মানে ফোটানো ছাড়া উপায় নেই.

তো পড়াশুনোর কী অবস্থা আপনার?

হম তাইলে তো বেঁচে গেছেন ভাই. আপনার কী খবর?

ও আচ্ছা আচ্ছা. না আপনিও তো ভালোই freelancing করতেছেন, সেই হিসেবে কিন্তু অ্যাঁ সব দুইদিকই সামাল দিতেছেন ভালো. অ্যাঁ সেইটা দিতেছি কিন্তু শিক্ষাব্যবস্থা আমাদেরকে যে অ্যাঁ এইভাবে আটকায় রাখছে এইটা কী করা যাবে বলেন. এটা তো আসলে ন্যা~ national problem, জাতীয় সমস্যা. এটা তে আর কী বলবেন, আপনার মতো এরকম মানে হাজার হাজার মানুষ, লাখ মানুষ বলা~ বলতে হবে এই অবস্থায় আছে. আর যাদের

সতেরো সালে অ্যাঁ হচ্ছে যে HSC ওই এখন পর্যন্ত certificate বলতে ওটাই. না Arbi হয়ে যাবে আসলে. হম দেখেন special এও হয় না Arbi আগে হোক হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা কইরেন না. হম তো আপনার অ্যাঁ job কেমন চলতাছে, freelance নায় করতেছেন শুনলাম? হ্যাঁ হ্যাঁ freelancing তো করছি Arbi ভাই ভালো চলতেছে. অ্যাঁ কাজের অ্যাঁ মোটামুটি ভালো pressure এখন. চলতেছে ভালো Arbi . এটাই করার ইচ্ছা আসলে. আর এখানে তো আছি প্রায় অনেক বছর হয়ে গেছে, এখন তো মানে খবর টবরে দেখা যায় যে

সরকারি, বেসরকারি দুইটাই. সেই হিসাবে আসলে caughing অ্যাঁ freelancing টার দিকেও অনেকে এখন ঝুঁকতেছে. but আমি আসলে যে সময় শুরু করছি সেই সময় freelancing বাহঃ ঘরে বসে কাজ করাটা এক ধরনের মানে নিন্দনীয় কাজ ছিল. মানে ঘরে বসে আবার কী কাজ, কিসের টাকা? এটা খুব একটা ইয়ে ছিল না. এখন তো দেখি যে না মোটামুটি অনেকেই বুঝে, কাজটা অনেকেই আবার আগ্রহ দেখায়.

আপনি কিন্তু ভালো করতেসেন, আপনি কিন্তু নিজেও freelancing এর সাথে জড়িত, অনেক কিছুই মানে আমি তো দেখি আপনার অ্যাঁ profile এ দেন দেখা যায় বা আপনার অ্যাঁ এই খোঁজ খবর নিলে মোটামুটি তো বোঝাই যায় যে আপনি এখন কী নিয়ে ব্যস্ত আছেন. সেই হিসেবে কিন্তু আপনিও ভালো করতেসেন. দেখা যাক, ইয়া sorry অ্যাঁ দোয়া রাখেন এখন আল্লা যা রাখছে করতেছি এখন. আসলে মানুষের তো চাহিদা শেষ নাই আসলে অ্যাঁ সেইভাবে অ্যাঁ আমি জানিনা আমার চাহিদা আমি কতটুক পূরণ করতে পারি কারণ কাজ তো ওই আপনাদের অ্যাঁ যেমন কাজ আমার তো আর ওই~ ওইরকম না বোঝেন না.

তো ঠিক আছে, ভালো থাকেন. আমি বুঝি তো ভাই. যাক হ্যাঁ ভাই আপনি ভালো থাকবেন আর খোঁজ খবর নিয়েন, আমাদের তো ভুলেই গেছেন, খোঁজ খবর নিয়েন কোন কাজ টাজ যদি মনে হয় যে না করতে পারব তাহলে দেইখেন যে কাজ করতে পারি কিনা, অ্যাঁ দিয়েন সুযোগ কিসু. হম, ঠিক আছে ঠিক আছে. ভালো থাকেন.

Arbi তাহলে ভাই, পরে কথা হবে. ঠিক আছে. hello, কী খবর? ভালো দেখলে আজকে, news এ দেখালো কিরকম তৃণমূল প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে কুবেরের ধন পাওয়া গেছে. হ্যাঁ দেখলাম তো, অনেক টাকা পাওয়া গেছে. হম , তাই টাকার গাছ গজিয়ে রেখেছে মনে হচ্ছে ওরা. প্রায় পনেরো, ষোলো কোটি টাকা পেয়েছে মনে হয়. সেটাই তো দেখছি. কিরকম মানে সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে, কিরকম ভাবে মানে যারা আমরা খেটে পড়াশোনা করছি,

মানে আজকের দিনে দাঁড়িয়ে শুধু একটা নির্দিষ্ট দল করলেই মনে হয় সবকিছু সম্ভব.

সবাইতো কিছু না কিছু ছোটখাটো ব্যবসা, নয় বেসরকারি এ~, দপ্তরে কাজ ছাড়া আর কিছুই পায়না. সরকারি কাজ করে তো কিছুই হয়~, হচ্ছে না. হ্যাঁ, এই কদিন আগে আহ, ওই প্রাথমিক শিক্ষক আ নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়র বাড়ির থেকে কত টাকা, তার বান্ধবীর বাড়ির থেকে টাকা, সেসব কত কাণ্ড ঘটলো. আবার আজকে সেই একই ঘটনা.

এই এখান থেকে বুঝি পাঁচ কোটি বেরোবে. ম~ মানে পাঁচ কোটি তো খুব কম, মানে কত যে একশ কোটি বেরিয়েছে. ও বাবা! ওটা তো কোন ব্যাপারই না. মানে যদি একটুখানি বেশি হতো পাঁচশ কোটি বেরোতো তাহলে মানে, এরকম পর্যায় তখন আমাদের অ্যাঁ মানে চাহিদা চলে গেছিল. হ্যাঁ, news channel গুলো কোন একটা মানে বিষয়ে যখন হয় তখন সেইটার হমম related সব রকম সব কটা বিষয়ই এ এই~, এইরকম ধরনেরই আসে. যেমন, যখন আর প্রত্যেক কটা news channel তো তখন পার্থ চট্টোপাধ্যায়ের news ছাড়া আর কিছুই ছিল না. কখনো এখানে টাকা পাচ্ছে, কখনো ওখানে টাকা পাচ্ছে.

তারপরে তো কতগুলো মা~ মন্ত্রীর আঁ বাড়ি থেকে বোধহয় টাকা পেয়েছে, দুর্নীতির সাথে যোগ পেয়েছে. এটাই চলছে মানে, রাজ্য সরকার বা কোন একটা নির্দিষ্ট দলের এ থাকলে যতরকম সুবিধা, সুযোগ-সুবিধা পাওয়া যায়, সেই সংক্রান্ত বিষয় news এর মধ্যে তখন আসছে. এখন ওটাই চলছে একমাত্র news, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের বা নির্দিষ্ট যে দল আছে সে দলের সাথে থাকলেই একমাত্র প্রচুর সম্পত্তি করা যাবে, প্রচুর অর্থ হবে. আর যারা খেটে খাচ্ছে ও পড়াশোনা করছে, চাকরির চেষ্টা করছে, তারা শুধু চেষ্টাই করে যাবে. দল করতে হবে, দল করলে তবে তারা সুবিধা পাবে. হ্যাঁ, তাওতো মা~ মানে এই আ যারা রাস্তায় বসে অনশন করছিল, যেসব উম যারা B.ED pass, D.LD pass কিন্তু TET দুর্নীতির শিকার যারা, তো তারা যে অনশনে বসে ছিল, তো তাদের চাপে পরে কিছুটা ওই ভুয়ো শিক্ষক যারা আর কি আঁ নিয়োগ হয়েছিল তাদেরকে কিছুটা হয়তো বার করেছে সে চাপে পরে. মানে ওইটা হয়তো সবই লোক দেখানো, এখন হয়তো বার করে দিচ্ছে, কিছুদিন পর হয়তো আবার ওদেরকে নিয়ে নেবে বা কিছু এরকম. হ্যাঁ ওটা তো সম্পূর্ণ লোক দেখানো, মানে যে এইজো যেটুকুনি ওরা হমম পদক্ষেপ নিচ্ছে, এটা শুধু নিজেদের পিঠটা বাঁচাবার জন্য করছে, আর কিছুই নয়. বাকি যেটা ভিতর থেকে দুর্নীতি হয়ে রয়েছে, ওইটা আছেই এবং চলছে, এবং ভবিষ্যতেও চলবে. ওটা কিছুতেই সম্ভব নয় আটকানো. যেইটুকু করছে সেগুলো হচ্ছে খালি লোককে দেখানো যাতে তারে~ মানে, impact টা vote এ না পরে ব্যাস, এইটুকুনির জন্য যেটুকুটি করছে. "হম. সেতো বোঝাই যাচ্ছে আর খবরে channel গুলো খুললে শুধু এই~ এরই~ এই এইরকম ধরনেরই খবরই চলছে এখন. এই তো কিছুদিন আগে একটা cinema বেরোলো, প্রজাপতি. সেটাও শেখানো দল, দল ভিত্তিক খবরই ছিল. হ্যাঁ আমি তো মা শুনলাম আঁ যে দেব বলেছে আ, দেবকে এই আঁ প্রশ্নটা করা হয়েছে যে উনি কেনো বিরোধী দলের একজন আঁ নেতাকে কেনো উনি উনার বাবার চরিত্রে নিয়েছে. তো, মানে এটা খুবই অযৌক্তিক প্রশ্ন. তো উনি নিজেও, হম আ দেব নিজেও বলল যে এটা প্রো~ মানে কোনো প্রশ্নের মধ্যেই পরে না. এটা যারা জানেনা, যারা ব্যাপারটা নিয়ে বোঝেনা, তারাই এই ধরনের প্রশ্নগুলো করছে, কারণ হচ্ছে আঁ প্রসেনজিৎ চ~, উনি নিজে বলল যে প্রসেনজিৎ চ্যাটার্জি আমার হম বাবার চরিত্রে মানাবে না, ঠিক আছে. আবার হচ্ছে পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আমি cinema করেছি. কিন্তু পরান বন্দ্যোপাধ্যায় আমার ঠিক মানে বাবার থেকে একটু বেশি বয়স্ক হয়ে যাচ্ছে. তো আমার বাবার জায়গায় perfect আর কি মিঠুন চক্রবর্তী বলে আমার মনে হয়েছে, মানে প্রযোজক হিসাবে. তো সেই জন্য আমি ওনাকে আঁ cast করেছি. তো এইখানে তো রাজনীতি আসার কোনো প্রশ্নই আসে না. উনি বলছে reporter দের কে interview যখন নিচ্ছিল তখন বলছিল, এখানে রাজনীতির কোনোই আসেনা. তাও কেনো রাজনীতি টেনে আনছে বোঝা যাচ্ছেনা. হ্যাঁ সেটাই মানে, আর যদি cinema জগৎ এর সাথেও রাজনীতিকে জড়িয়ে ফেলে, শিল্পী, শিল্পর সাথেও রাজনৈতিক এতটা বে~ বেশি ভাবে জড়িয়ে ফেলেছে, যে এ~ এখন শিল্পটা আর শিল্প নেই. সেটার মধ্যেও একটা দলের ব্যাপার চলে আসে. নইলে এত সুন্দর cinema টা মধ্যে শুধু শুধুই এই রাজনীতি ঢুকিয়ে cinema টার যে মানে ভাবমূর্তিটা সেটা মানে নষ্ট করার চেষ্টা করছে কিন্তু আসলেও সেটা নয়. হম একটা শিল্প সেটা মানুষের ভালো লাগলে, মানুষ সেটা তো গ্রহণ করবে. যতই তার মধ্যে শিল্প দাও. তবুও এটা নিয়ে সত্যি প্রচন্ড নোংরামি চলল. যা হল, এই একটা শিল্প নিয়ে, একটা cinema নিয়ে. তার মধ্যে

সেরকম একটা মানুষ, যার অভিনয় নিয়ে কোন প্রশ্নই আসে না, তাকে নিয়ে যেরকম ভাবে তৃণমূলের, মানে কোনো একটা দলের, particular দলের মুখপাত্র সে এসে এটা মানে তার অভিনয় নিয়ে প্রশ্ন তুলল. মানে এটা তো সত্যি মানে মানে হাস্যকর বিষয়. যে

মানে যে ও~ বিষয়ে কিছু জানেই না হয়তো, সে এসে সেই বিষয় নিয়ে একজন দক্ষ অভিনেতার বিরুদ্ধে মানে প্রশ্ন তুলছে তার অভিনয় নিয়ে মানে সেটা সত্যি হাস্যকর একটা বিষয় হম, সেটাইতো. আমরা তো অ্যাঁ মানে আ শুনলাম যে, হম news এ এটাও বলছে যে, মানে উম বাঙালির অসন্মান. মানে

সেটাই হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাঁ আমাদের এখানে ওই যে অ্যাঁ হাওড়া to new জলপাইগুড়ি হম একটা train বার করেছে না, বন্দে ভারত express, যেটা খুব দ্রুত আর কি মানুষকে পৌঁছে দেবে, সেরকম. তো সেখানেও দেখলাম অ্যাঁ লিখেছে যে যেহেতু মানে মানুষ সবকিছুর সাথেই রাজনীতির জড়িয়ে ফেলছে.

তো সবাই আর কি বলছে এটা মোদির train, মোদির train, তাই জন্য ঢিল ছুটছে. তা এটা~, এটাও তো কোনো যুক্তিকতা নেই, then দেখলাম এটা নিয়েও কথা বলল যে, যে মোদির train তো কোনো কথাই নয়. এটা হচ্ছে আমাদের শিক্ষার অভাব, মোদীর train বা দিদির train তো নয়, এটার আমাদের জনসাধারণের train. তো এটা আমরা যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমরা এই বোকামো গুলোই করে যাব. কারণ হচ্ছে শিক্ষার অভাব. শিক্ষা যতদিন না অ্যাঁ মানে মানুষের কাছে পৌঁছবে, ততদিন এরকমই মানুষ করবে. আসলে এটা উম শিক্ষা বলতে যেটা বোঝালো, আমার আমার মতে বলে শিক্ষা বলতে যেটা হয় সেটা হচ্ছে, রাজনৈতিক শিক্ষা. মানে আজকে হম যে রাজনৈতিক যারা উম নেতা হোক বা যারা এব~, যারা এব~ রাজনৈতিক মানে যারা আদর্শ যাদেরকে মেনে মানুষ চলে সে, সেই মানুষগুলো যদি ভুল শিক্ষা দেয় তাহলে এটাই হবে, কিছু করার নেই. হম যে যেখানে একটা মানে রাজ উম, দেশের, মানে দেশের উন্নতি মানে দেশের কিছু নতুন নত্ব কিছু বা নতুন উন্নতি কিছু হচ্ছে, সেক্ষেত্রেও যদি এখন রাজনীতির রং লাগিয়ে এরকম নোংরাম করা হয়, তালে তো কিছু বলার নেই না. ম~ মানে অ্যাঁ মোদি মানেই কিছু করলো মানেই সেটা তার বিরোধী দলের জন্য বাজেই হতে হবে, এ তার কোন মানে নেই. ভালো কে মানে ভালোও বলা উচিত কখনো কখনো. কখনো কখনো না সব সময়. ভালো কে সবসময় ভালো বলা উচিত, খারাপকে খারাপ বলা উচিত তার সেটা অন্য দল হোক বা নিজের দল হোক. আর যে হম বা রাজ্য সরকার যদি কিছু ভালো কাজ করে, কেন্দ্রীয় সরকারের সেটা নিয়ে ভালো বলা উচিত. কিন্তু এক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে ভালো টাকেও বাজে হিসেবে দেখা হয় যদি সেটা রাজনীতির রং নিজের রং না থাকে.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

সেটা সাধারণ মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে তারা কি ভুল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে. কি বলবো

শিল্প নেই, হ্যাঁ. কোনো একটা, একটা, একটা, একটাও শিল্প নেই. যেখানে কোনো নতুন শিল্প আজ পর্যন্ত এই দু হাজার এগারোর পর থেকে মনে হয় নতুন কোনো শিল্প কিছু তৈরিই হয়নি. যে অ্যাঁ IT company গুলো ছিল, তারা আছে. বাকি নতুন কোনো IT company ও হয়নি, নতুন কোন শিল্পও হয়নি. বরঞ্চ যে শিল্প হয়তো তার আগে সরকার কিছু উদ্যোগ নিয়েও ছিল, সেগুলোও বন্ধ হয়ে গেছে. আর তারা দ্বিতীয়বার আসবেও না স~.

হ্যাঁ আমি তো অ্যাঁ আমাদের যিনি মুখ্যমন্ত্রী সে তো বললই যে অ্যাঁ আগের যে সরকার ছিল তারাই এ TATA কে এখানে শিল্প করতে দেয়নি, আমি চেয়েছিলাম শিল্প হোক. এটাতো ম~ মানে news এ এসছে বড় বড় করে headline. হম তো শিল্প যদি হ~ হওয়ার তার এতই ইচ্ছা, সদিচ্ছা ছিল, তার পরেও তো তার হয়ে গেল এগারোটা বছর. এগারোটা বছরে তার যদি এতই সদিচ্ছা সাথে একটা~ একখানা ও সে শিল্প আনতে পারল না? আর তার যদি শিল্পের প্রতি এতই ভালোবাসা, তালে TATA র মতন এত বড় company কে কি করে পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গে TATA তো তার শি~ শিল্প তৈরি করতে চেয়েছিল. সে তো সকল শর্ত ও মেনে নিতেও চেয়েছিল. তারপরেও কেনো তাক~, তাকে court অবধি টেনে নেওয়া, harassment করা, তার পেছনে এত কিছু করে শেষ পর্যন্ত TATA কে এখান থেকে চলে যেতে বাধ্য করা হলো. সেতো মানে চেয়েও ছিল যে যতরকম মানুষের সুবিধার জন্য যা যা করণীয়, সে করতে চেয়েছিল , যাতে এখানে শিল্পটা হয়. কিন্তু র~ সেই সরকারের যদি এত সদিচ্ছা থাকত তাহলে তো সে~ TATA র মতন এত বড় company কে এখান থেকে তাড়াতে বাধ্য করত না, চলে যেতে. আর তাছাড়া তার পরেও তো এগারোটা বছর কেটে গেল. নতুন কোনো শিল্পও এলো না, শুধু রাজনীতির নোংরা জিনিসই দেখা যায় প্রত্যেককটা vote এ. news এ তো এটাই দেখা যায় যে vote গুলো যখন হয়, তখন তো মনে হয় যেন কোনো বিশ্বযুদ্ধ লেগে গেছে.

এখানে গুলি, ওখানে bomb, ওখানে, ওখানে সেই. এছাড়া তো কিছু শোনাই যায় না news channel এ vote এর সময় গুলোতে. যেটা হয়তো আগে বিহারের মতন রাজ্যে আমরা দেখতাম হত. আমাদের রাজ্যে কোনদিন আশা করা যায় না. আমাদের রাজ্যে হয়তো আগেও vote এর সময় কিছু এরকম হতো যে হম যে রাজ্য সর~, মানে রাজ্য সরকার হিসেবে যে দল আছে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 news channel গুলো ছিল. কিন্তু এতটা বাড়াবাড়ি কখনোই আমরা দেখতে পাইনি. এখন হয় কি, এখন হয় শুধু হুমকির threat নয়, এখন bomb মারবে, গুলি বা~, গুলি হচ্ছে direct, বন্দুক নিয়ে ঘুরছে এইসবই চলছে. মানে এখন হয়ে গেছে পুরো যেন মনে হচ্ছে, হম vote এর সময় গুলো বিশ্বযুদ্ধ লেগে গেছে. বরঞ্চ এখন, বরঞ্চ বিহার, উড়িষ্যা, এইসব জায়গায় অনেক শান্তিপুণ্য ভাবে vote হয়. একটাও ঘটনা শোনা যায় না. খুব ছোটখাটো ঘটনা ছাড়া. কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে হম vote এর সময় news channel গুলোতে, প্রত্যেক কথা news channel গুলোতে যেভাবে vote এর সময় যা দেখায়, মানে মনে হচ্ছে জানো হম বিশাল বড় হম হয় দাঙ্গা লেগে গেছে নয় হম বিশ্বযুদ্ধ লেগে গেছে. আর তারপরে তো ওইজো এত কান্ড, কখনো সারদার টাকা নারোদা~, সারদার টাকা, তারপর Rose Valley, কত রকম দুর্নীতি হলো. তার পরেও মানুষ তা ঐ দলকেই vote দিয়ে রাজ~ রাজ্যে রেখেই যাচ্ছে~, রাখল. এবং তার পরেও তো এখনো পর্যন্ত যা দেখছি, দেখা যাচ্ছে এরপরেও যদি মানে রাজ্যের লোক, মানে new~ news channel গুলো রাজ্যের লোক দেখেও যদি তাদের মধ্যে এই~ এই ধারনাটা মানে না পরিবর্তন হয়, তাহলে আর কিছু করার নেই যে

ছিল না। এই Corona virus এর পর থেকেOnline Delivery টা বেশী চালু হয়েছে৷ যেমন Food Delivery IFood Delivery র মধ্যে যেমন আছে Swiggy Zomato ।

jain pharmacy খুলে গেছে। এগুলো সবOnline এ পাওয়া যায়। তারপর আরও অনেক ধরনের আছেই যেমন আমাদের Online এ এখন সবাই Shopping করে এখন সেরকমভাবেMarket এর মতো কাউকে যেতে লাগে না। সব ঘরে বসে Online Booking করছে, ঘরে বসেই সবকিছু পাওয়া যাচ্ছে। যেমন আমরা যেমন Online এ Shopping করছি৷ Flipkart Amazon আরও অনেক ধরণের ইত্যাদি ধরনের আরও অনেক আছে যেমন Meesho App আরও অনেক ধরনের কিছু আছে। তো এই Topic টা আমি এখানেই শেষ করছি। এই Delivery Service টা Delivery এর Topic টা এখানেই শেষ করছি।